অনেকগুলি স্টিলের গ্লাস রাখা আছে।

গ্লাসগুলির সাইজ একটু ছোট আছে.

একটা ছাদ অনেকগুলি লেবার ঢালাই করছে.

বাঁদিকে বালির স্ট্যাক আছে ডানদিকে ইট ও চিপসের স্ট্যাক আছে।

বাঁদিকে কিছু বড় বড় গাসও দেখা যাচ্ছে।

লাইন ধরে পরা কিছু মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে .

তিনটে গাড়ি দাঁড় করানোও দেখা যাচ্ছে .

রাজলক্সমী মোটরস নামে একটা দোকান দেখা যাচ্ছে.

ডানদিকেই আরও কিছু গরুও দেখা যাচ্ছে উপরে পলিথিন লাগানো আছে।

পুরুষদের মাথায় শিং এর মতো টুপি আছে.

একটা মাঠে কিছু মন্দিরের স্যাম্পল দেখা যাচ্ছে।

একটা ফ্যাক্টরির দিকে অনেকগুলি লোক লাইনে যাচ্ছে .

বাঁদিকে বাউন্ডারি আর একটু সঙ্গে একটা রাস্তা দেখা যাচ্ছে।

একটা পুরনো ঘর খুলা দ্যাগা যাচ্ছে।

একটাতে ননস্টিক তাওয়া আয়রন দেখা যাচ্ছে .

একটাতে বিভিন্ন স্পেয়াস পার্টসও আছে .

ভাডিলাল আইসক্রিমের একটা সপ দেখা যাচ্ছে .

গেটের বাঁদিকে ও ডানদিকে দুটো ঘর দেখা যাচ্ছে.

কিছু চিংড়ি মাছ দেখা যাচ্ছে.

চিংড়িগুলির লেজ ও পাখাগুলি দেখা যাচ্ছে.

আরেকজন ঢোল বাজাচ্ছে। পেছনে একটা ছবি দেখা যাচ্ছে প্লেক্স ।

আর নিচে গ্রিন কার্পেট বসানো আছে.

ড্রাই ক্লিনের একটা দোকান দেখা যাচ্ছে .

চারটে বাচ্চাই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে.

একটা তিরঙ্গা পতাকা দেখা যাচ্ছে.

কিছু বড় বড় গাস্ দেখা যাচ্ছে সঙ্গে।

পেছনে জলের বোতল রাখা আছে।